এখানে একটি রাস্তা দেখিতে পাইতেসি।

ব্যানারটিতে একে ফিটনেস জিম লেখা আছে।

বিল্ডিংয়ের পাশে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

এখানে একটি গরু দেখিতে পাইতেছি।

পোস্টার টিতে কেরালা হোটেল ল্যাখা আসে।

বিল্ডিংয়ের সামোনে একটি পোস্টার লাগানো আসে।

এখানে একটি ব্যাঙ্ক দেখিতে পাইতেসি।

দোকানটির সামোনে একটি সাইনবোর্ড লাগানো আসে।

দোকানটিতে অনেক রঙ্গের বালটি দেখা যাচ্ছে।

রুমটিতে কয়েকটি ওয়ালবেল লাগানো আছে।

এহানে একটি ব়্যাক দেখিতে পাইতেছি।

এখানে একটি পোস্টার দেখা যাচ্ছে।

সাইকেলগুলো সবই নতুন দেখিতে পাইতেছি।

এখানে একটি টাইলের দুকান দেখা যাচ্ছে।

দোকানটিতে বিভিন্ন ধরনের টাইল রাখা আসে।

এখানে কয়েকটি সাদা টাইল দেখিতে পাইতেছি।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে।

রাস্তার পাশে অনেকগুলো পোস্টার লাগানো আসে।

এখানে একটি ল্যাডার দেখিতে পাইতেসি।

এখানে কয়েকজন লোক দেকা যাচ্ছে।

এখানে কয়েকজন লোক দেখিতে পাইতেসি।

এখানে অনেকগুলি সেলফ দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি পিকচার লাগানো আছে।

মসজিদটিতে কয়েকটি লাইট জ্বালিয়ে রাখা আসে।

মসজিদের ভেতর একটি পুডিয়াম রাখা আসে।

এটিএময়ের সামোনে কয়েকজন লোক দেখিতে পাইতেসি।